এই সম্প্রতি আমরা দার্জিলিং এ যাব। শিলিগুড়ি যে বাস -এ করে। আমরা ধর্মতলা থেকে গিয়েছিলাম।

নিজে হাতে করে সাজিয়ে সে প্রতিনিয়ত নাচ প্র্যাকটিস করে এবং অনেক-অ বাচ্চাদেরও শেখায় এবং তার প্রথম থেকে ছিল সে একটা ভালো উম নাচের ইস্কুল করবে তাই সে নিজের বাড়ি থেকে শুরু করেছে।

আ উ মেনু চার্ট দেখে আমরা ইটালিয়ান খাবারের অর্ডার দিয়েছিলাম।

তার জন্য বাইক আরোহীরা প্রায় দিন ই ওই জায়গাটায় এক্সিডেন্ট -ই ঘটায় এবং সাধারণ মানুষ চলাচলতি করতে পারেনা। রাস্তার বেহাল অবস্থায় এ সারাক্ষণ জল নোংরা জমে থাকে। এই দিকে প্রশ্ন কোন কিছু --

হ্যাঁ দীঘায় যে একটা ভালো হোটেল -এ আমরা উঠেছিলাম। সপরিবারে এবং আমাদের আত্মীয়-স্বজনকে নিয়ে আমরা সাত-আট জন মতন ছিলাম একটা রুম -এ।

কিন্তু এখন দুষ্কৃতীরা প্র সব পুরো বাড়িটাকে ইউজ করে। বিভিন্ন রকম উম মানুষকে আটকে রেখে তার থেকে তার পরিবারের কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে অনেক টাকা উদ্ধার করার জন্য ।